জাভাতে default constructor এর কথ্য tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব
default constructor সম্পর্কে
এবং একটি constructor তৈরী করা
এখানে আমরা
tutorial অনুসরণ করতে জাভাতে
eclipse ব্যবহার করে class এবং class object তৈরী সম্পর্কে java আবশ্যক
না হলে প্রাসঙ্গিক tutorial জন্য আমাদের website পরিদর্শন করুন
constructor instance ভ্যারিয়েবলস ইনিসিয়েলাইজ করতে ব্যবহৃত হয়
এটি নতুন object তৈরির সময় কল করা হয়
এখন দেখি যে constructor জাভাতে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে
তাই eclipse আমি ইতিমধ্যে student java নামক একটি java file তৈরি করেছি
student class আমরা দুটি ভ্যারিয়েবল ঘোষিত করব
লিখুন int roll _ number semicolon এবং string name semicolon
একটি method তৈরী করি
তাই লিখুন void studentdetail
কোঁকড়া বন্ধনীতে লিখুন system dot out dot println বন্ধনীতে roll _ number
তারপর system dot out dot println বন্ধনীতে লিখুন name
এখন main method আমরা এই method call করব
সুতরাং একটি object তৈরী করে method call করি
তাই লিখুন student object নেম stu ইস equal to new student
তারপর stu dot method নেম studentdetail
program সংরক্ষণ করে run run
output হল 0 এবং null
সুতরাং int ভ্যারিয়েবল roll _ number তার ডিফল্ট মান শূন্যতে ইনিসিয়েলাইজ করা হয়েছে
এবং string নেম তার ডিফল্ট মান null এ ইনিসিয়েলাইজ করা হয়েছে
আমরা constructor সংজ্ঞায়িত না করতে পারলে ডিফল্ট constructor তৈরী করা হয়
ডিফল্ট constructor কোন প্যারামিটার নেই
এটি instance ভ্যারিয়েবলকে তাদের ডিফল্ট মানে ইনিসিয়েলাইজ করে
constructor সংজ্ঞায়িত করি
তাই লিখুন student s বড়হাতের অক্ষরে প্রথম বন্ধনী এবং কোঁকড়া বন্ধনী
মনে রাখুন যে constructor name class নামের মত একই থাকা দরকার
constructors মেথডের অনুরূপ কিন্তু সেখানে কিছু গুরুত্বপূর্ণ তফাৎ রয়েছে
program সংরক্ষণ করে run run
আমরা একই output দেখতে পারি
এর কারণ হল constructor যা আমরা সংজ্ঞায়িত করেছি তা constructor no থাকার মতই
কিন্তু এখানে কোনো ডিফল্ট constructor তৈরী করা হয়নি কারণ আমরা একটি constructor সংজ্ঞায়িত করেছি
এখন আমাদের ভ্যারিয়েবলে মান দেই
সুতরাং constructor ভিতরে লিখুন roll _ number equal to 10 semicolon
এবং name equal to double উদ্ধৃতি চিনহে raman
এখন program সংরক্ষণ করে run run
আমরা output দেখি যে roll _ number roll 10 এবং name roll raman
সুতরাং constructor instance field ইনিসিয়েলাইজ করে
এখন method এবং constructor মধ্যে কয়েকটি তফাৎ দেখি
constructor কোনো return type নেই
যখনকি মেথডের একটি return type রয়েছে
constructor new operator ব্যবহার করে কল করা হয়
যখনকি method dot operator ব্যবহার করে কল করা হয়
সুতরাং এগুলি হল method এবং constructor কয়েকটি তফাৎ
in tutorial আমরা শিখেছি
ডিফল্ট constructor
constructor সংজ্ঞায়িত করা
এবং method ও constructor তফাৎ সম্পর্কে
আত্ম মূল্যায়নের জন্য ভ্যারিয়েবলের সাথে employee class এবং ভ্যারিয়েবল দেখাতে একটি method বানান
এবং employee class জন্য একটি constructor তৈরী করুন
spoken tutorial প্রকল্প সম্পর্কে অধিক জানতে
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
spoken tutorial প্রকল্প the
tutorials ব্যবহার করে কর্মশালার আয়োজন করে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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
আমরা tutorial শেষে চলে এসেছি
অংশগ্রহনের জন্য ধন্যবাদ
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি